এটা একটা স্কুলের মাঠের মতন কিংবা কলেজ ।

একটি স সবুজ ঘাসে ভরা খুবই ভালো লাগছে দেখতে।

ঘরটির নীস টাইস দিয়ে এবং--

দর দরজা দুটি গ্লাস দিয়ে বানানো হয়েছে ঘরটির আউটফিটটা খুবই সুন্দর হয়েছে।

এবং বহুৎ মানু শরীল কমানোর জইন্য আসে।